স্টুডেন্টসরা তাদের হাতের কাজ করছে।

এখানে একটি ডালিয়া ফুলের ছবি দেখতে পাচ্ছি।

এখানে একটি খ্রিস্টানদের গির্জা দেখতে পাচ্ছি।

চারপাঁচ জন ছেলে ফুটবল খেলছে।

এখানে একটি বাস রয়েছে একটি কার রয়েছে।

পিছনে একটি আ বিল্ডিং দেখতে পাচ্ছি।

অ্যা বিল্ডিংটির কালার লাল আর হলুদ কালারের।

এখানে একটি পার্কের ওয়ে ওয়েটিং রুম দেখতে পাচ্ছি চারদিকে গাছপালা আছে।

আর সেই রুমটিতে লেখা আছে নো প্লাস্টিক জোন এন্ড নো স্মোকিং ।

অনেক টায়ার রয়েছে কালো কালারের।

এখানে রাস্তার পাশে একটি ইন্ডিয়ান ওয়েল পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি।

এখানে পাঁচজন ডাক্তার দেখতে পাচ্ছি।

এখানে একটি তীর্থ দেখতে পাচ্ছি।

আ খোলা আকাশ দেখতে পাচ্ছি।

আবার এখানে অনেক পাথর রয়েছে।

ঘরে একজন লোক সাদা কালারের শার্ট পরে দাঁড়িয়ে আছে।

দোকানটিতে তিনটে ব্যানার দেওয়া রয়েছে সেখানে লেখা আছে অনিন্দ্য টাটা স্কাই বাজাজ ফিনিনশার ইলেক --

দুটো বাইক একটা স্কুটি আবার একটি মহিলা মাস্ক পরে হেটে যাচ্ছে পিঙ্ক কালার এর শাড়ী পরে।

ঘরটির বাইরে রাস্তায় ধারে অনেক ঘাসও রয়েছে।

এখানে তিনটে ফ্যান তিনটে এ_সি দেখা যাচ্ছে।

হাই স্কুলের মাঠে আ নীল সাদা লাল কালারের তিনটি গাড়ি দেখতে পাচ্ছি।

এখানে একটি মেয়েকে দেখতে পাচ্ছি।